হুম দুই তিনটে লোক এদিকে সেলফি তুলে আছে।

সবুজ ঘাস জলের ফোয়ারা উম আকাশ নারকেল গাছ একটা সাদা বাড়ি হলুদ রঙের বিল্ডিং ইত্যাদি দেখা যাচ্ছে গাছের ছায়া পড়ে আছে ।